আপনারা কি গবাদি পশু পালন করেন? না আমরা পালন করি না আমাদের আশেপাশে অনেকেই পালন করে ও আচ্ছা আচ্ছা আচ্ছা

আমাদের ছিল যখন আমার আব্বা মারা গেছে তখন আমাদের আমাদের ছিল মহিষা আছিলো গরু আছিলো ভেড়া আছিলো সব কিছু আছিলো আমরা সবাই ছোট ছোট ভাই ছিলাম তো তখন আমার চাচারা ছিলো তো আমার চাচার এখনো আছে but আমার চাচা তখন জীবিত ছিল তো উনাদের আছে আমাদের নাই আমাদের দেখার মত মানুষ ছিল না যখন আমার আব্বা মারা গেছে আমরা সবাই ছোট ছিলাম ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমি দেখি নাই আমার ভাইরা দেখছিল আহ তাহলে দেখা যাচ্ছে কি যে আহ আপনার আহ গবাদিপশু পালন টা হচ্ছে কতটুকু লাভজনক? না আমি মনে করি যদি নিজের গবাদিপশু হয় মানে অন্যের গরু লালন পালন করে যত টাকা দিয়ে কিনছে এই টাকা রেখে এর থেকে বেশি টাকা বিক্রি করলে ওতে দুজন মিলে ভাগ করে নেবে ওই ওভাবে যদি খাটে তাহলে লাভ নাই আর যদি নিজের গরু নিজের হয় তাহলে লাভ আছে অনেক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মানে নিজের হলে লাভ আছে হ্যাঁ হ্যাঁ আর অন্যের গরু অন্যেরটা যদি পালন করে ঘাস ও খাওয়াইলো ভুশি ও খাওয়াইল তাইলে কিচ্ছু ফলাফল কিচ্ছু নাই এখন নিজেরটা করে লাভ আছে আর তখন লাভ আছে যখন available জমি জমা থাকে তখন লাভ আছে এখন জমি নাই আচ্ছা বুঝতে পারছি এমনি বাংলাদেশের সার্বিক agriculture নিয়ে আপনার কতটুকু ধারণা? আমার ধারণা হচ্ছে যে এখন যদি সরকার থেকে কিছু অনুদান পায় কৃষকরা সরকার যদি সহযোগিতা করে কৃষকদের তাহলে ইনশাআল্লাহ কাজ করতে আগ্রহী হবে মানে agriculture এর হ্যাঁ হ্যাঁ agriculture sector এ হচ্ছে improve করতে পারে তাইতো?

আর এমনি আহ আহ agriculture sector এ হচ্ছে যেই সমস্যাগুলো আছে সেই গুলো কি কি মানে আপনার কাছে কি মনে হয়েছে আহ আমি যদি মনে করি যে আপনার কাছ থেকে একটু জ্ঞান নিলাম আর কি আসলে আমার কাছে আমি ঐ বিষয়ে অতোটা ধারণা যতোটুকু জানি আমি বলি বিশেষ করে হচ্ছে যে এখন বর্তমানে আমাদের কৃষকেরা যারা মানে বড়লোক তারা তো এইটা করে না যারা মধ্যস্থলি মানুষ তারা এধরনের কাজ গুলো করে আর আর বিশেষ করে তারা কাজ গুলা করে এখন তাদের অনেক available অর্থ নাই তারা স্বাভাবিক ভাবে জীবন যাপন করে এক্ষেত্রে যদি সরকার তাদের কিছু সহায়তা করে মানে অর্ধেক যদি সরকারের পক্ষ থেকে আরকি বাকি অর্ধেক তাহলে মনে হয় ভালো হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি আহ এখন আহ দেখা যাচ্ছে যে সরকারি অনুদান পাইলে বা সরকারি সাহায্য সহযোগিতা পেলে নানা রকম ভাবে এটা আহ আহ আরও এই sector টা develop করা যেতে পারে তাই তো? হ্যাঁ হ্যাঁ ওটাই আহ বুঝতে পারছি শুধু দেখা যাচ্ছে তৃণমূল পর্যায়ে আহ মানুষের অংশগ্রহণ থাকলেই হবে না মানে এখানে আহ আহ বাংলাদেশ government এর একটা অবশ্যই প্রণোদনা থাকতে হবে সা প্লি থাকতে হবে এবং সার আহ পাওয়ার হচ্ছে সহজলভ্যতা থাকতে হবে সব কিছু হইলে মানে এই জিনিসটা ভালো হয় তাইতো আপনি কি মনে করেন?

এটাই আরকি আহ তে নূর ভাই আজকে আপনার সাথে কথা বলে আহ অনেক ভালো লাগলো কারন অনেকদিন আপনার সাথে কথা হয় না আহ বাংলাদেশের আসলে agriculture sector এ খুব বেশি মোটামুটি নজর দেওয়া হয় এবং আহ কিন্তু আসলে জড়িত না থাকার কারণে ঐ জ্ঞানটাও কম but আপনার সাথে কথা বলে জিনিস গুলোর অনেক কিছু জানলাম আরকি ভালো থাকবেন আজকে আর একদিন আমি আপনার সাথে phone দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ